এখানে ছেলা আসে খেলছে আর টাইম অনু--

এ মালদার ফেমাস এলাকা বটে এতে পুরা ভিড় থাকে অনেকসময়।

ও ও ও আইসে ডক্টর আইসলা নিচে গিয়ে দোকানটা ভালো বটে। এখানে লোক--